লিব্রিঅফিস বাসে এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে কোয়েরি উইজার্ড ব্যবহার করে সহজ কোয়েরি বা প্রশ্ন তৈরী করা যায় ক্ষেত্র নির্বাচন ক্ষেত্রগুলি সাজানোর ক্রম নির্ধারণ এবং একটি প্রশ্নে অনুসন্ধানের বৈশিষ্ট বা শর্ত প্রদান করা
প্রথমে জানা যাক কোয়েরি বা প্রশ্ন আসলে কি
একটি ডাটাবেস থেকে সুনির্দিষ্ট তথ্য পেতে কোয়েরি ব্যবহার করা হয়
অন্য ভাবে বললে আমরা ডাটাবেসকে এমন কোনো তথ্যের জন্য কোয়েরি বা প্রশ্ন করতে পারি যেটি কোনো নির্দিষ্ট শর্ত মানছে
উদাহরণস্বরূপ আমাদের পরিচিত লাইব্রেরী ডাটাবেস নিয়ে কাজ শুরু করা যাক
আমরা লাইব্রেরী ডাটাবেসের মধ্যে বই এবং সদস্যদের সম্পর্কে তথ্য সংরক্ষণ করেছি
এখন আপনি লাইব্রেরী ডাটাবেস কে লাইব্রেরীর সব সদস্যদের নাম জানতে কোয়েরী বা প্রশ্ন করতে পারেন
অথবা যে সব বই লাইব্রেরীতে নেই সেই সম্পর্কে ডাটাবেসকে প্রশ্ন করতে পারেন
এখন দেখা যাক কিভাবে বেস ব্যবহার করে একটি সহজ প্রশ্ন বা কোয়েরি তৈরি করা যায়
উদাহরণস্বরূপ আমরা চাই লাইব্রেরীর সব সদস্যদের ফোন নম্বর সহ তালিকা প্রস্তুত করা হোক
আমরা লাইব্রেরী ডাটাবেস এ আছি
আপনি এখন সম্ভবত জানেন কিভাবে এটি খুলতে হয়
বাম প্যানেলের কোয়েরিস আইকনের উপর ক্লিক করুন
ডান পাশের প্যানেল এ তিনটি বিকল্প দেখা যাচ্ছে
যেহেতু আমরা প্রথমে একটি সহজ প্রশ্ন তৈরি করছি তাই আমরা একটি সহজ এবং দ্রুত পদ্ধতি বেছে নেবো
এর সেটি হল কোয়েরি উইজার্ড ব্যবহার করা
কোনো জটিল প্রশ্ন নির্মাণের জন্য বেস এ কিছু সহজ পদ্ধতি উপলব্ধ আছে160 ক্রিয়েট কোয়েরি আইএন ডিজাইন ভিউ এবং ক্রিয়েট কোয়েরি আইএন এসকিউএল ভিউ
এগুলি নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব
এখনকার মত উসে উইজার্ড টো ক্রিয়েট কোয়েরি ক্লিক করুন
এবার একটি পপআপ উইন্ডোতে দেখা যাচ্ছে যার উপরে লেখা কোয়েরি উইজার্ড
বামদিকে ৮ টি ধাপ আছে যেগুলি আমরা পরপর করব
আমরা এখন প্রথম ধাপে আছি ক্ষেত্র নির্বাচন
ডানদিকে টেবলস লেবেল এর নীচে একটি ড্রপ ডাউন বাক্স দেখা যাচ্ছে
প্রশ্ন থেকে যে তথ্য আমরা চাইছি সেটির উত্স এখানে নির্বাচিত করতে হবে
যেহেতু আমাদের আলোচ্চ প্রশ্নটি লাইব্রেরীর সব সদস্যদের একটি তালিকা তৈরী করবে তাই ড্রপ ডাউন বাক্স থেকে Tables মেম্বার্স ক্লিক করুন
এখন বামদিকে উপলব্ধ ক্ষেত্রগুলির তালিকা থেকে নামে ক্ষেত্রের উপর ডবল ক্লিক করুন এবং সেটিকে ডানদিকের তালিকা বাক্সতে নিয়ে যান
এরপর বামদিকের ফোন ক্ষেত্রের উপর ক্লিক করুন এবং সেটিকে ডান দিকে সরিয়ে নিয়ে যান
উল্লেখ্য সব ক্ষেত্রগুলিকে ডানদিকে নিয়ে যেতে আপনি ওই জোড়া তীর বোতাম ব্যবহার করতে পারেন যেটি ডানদিকে মুখ করে আছে
এখন নীচে উপস্থিত নেক্সট বাটন এ ক্লিক করুন
এখন আমরা দ্বিতীয় ধাপে আছি সাজানোর ক্রম নির্ধারণ
যেহেতু আমাদের প্রশ্ন এর ফলাফল সদস্য এবং তাদের ফোন নম্বর এর তালিকা তাই এটি যেমন আছে আপনি তেমন রেখে দিতে পারেন অথবা সদস্যের নাম অনুযায়ী তালিকাটিকে সাজাতে পারেন
বেজ উইজার্ড আমাদের ফলাফল এর তালিকাটিকে একসময় ৪ টি পর্যন্ত ক্ষেত্র অনুসারে সাজাতে পারে
এখনকার মতো সবথকে উপরের ড্রপ ডাউন বাক্সে ক্লিক করা যাক
membersনামে ক্লিক করুন
আমরা নামগুলি ঊর্ধক্রমে না অধহ্ক্রমে সাজাতে চাই সেটিও আমরা নির্বাচন করতে পারি
অ্যাসেন্ডিং বা ঊর্ধ্বক্রম বিকল্পের উপর ক্লিক করুন
পরবর্তী ধাপে এগিয়ে যান
তৃতীয় ধাপ অনুসন্ধান এর শর্তাবলী
আমরা যদি ফলাফলে শুধুমাত্র কিছু শর্তসাপেক্ষ তথ্য দেখতে চাই তাহলে এই ধাপটি প্রয়োজনীয়
উদাহরণস্বরূপ আমরা ফলাফল এ শুধুমাত্র সেই সদস্যদের দেখতে চাই যাদের নাম আর অক্ষর দিয়ে শুরু হয়েছে
এর জন্য ফিল্ডস ড্রপ ডাউন বাক্সতে ক্লিক করুন
তারপর membersনামে ক্লিক করুন
এখন কন্ডিশন ড্রপ ডাউন বাক্সতে ক্লিক করুন
এখানের বিভিন্ন শর্তগুলি লক্ষ্য করুন
LIKE এর উপর ক্লিক করুন
ভ্যালিউ টেক্সট বাক্সতে বড় হাতের অক্ষরে r এবং একটি শতাংশ চিহ্ন লিখুন
এইভাবেই আপনি প্রশ্নে সহজ এবং জটিল শর্তাবলী প্রয়োগ করতে পারেন
এখন ভ্যালিউ টেক্সট বাক্স থেকে আর160 মুছে দিন যাতে সব সদস্যদের নাম তালিকায় দেখা যায়
এবার নেক্সট বাটন ক্লিক করুন
উল্লেখ্য যে আমরা সপ্তম ধাপে চলে গেছি
এর কারণ আমরা একটিমাত্র টেবিল থেকে সহজ প্রশ্ন তৈরি করছি
এবং আমাদের প্রশ্ন এর ফলাফল বিবরণ দেখাবে সারসংক্ষেপ দেখাবে না
সংক্ষিপ্তসার প্রশ্ন এগ্রিগেট ফাংশান ব্যবহার করে এবং দলবদ্ধ করে তথ্য প্রদর্শন করে
এর কিছু উদাহরণ হল কতজন সদস্য আছে তা গোনা অথবা সব বই এর মূল্যের যোগফল গণনা করা
আমরা পরে এগুলি নিয়ে আলোচনা করব
ঠিক আছে এখন এখানে এলিয়াস বা ছদ্মনাম নাম দেওয়া যাক
অর্থাত অনুসন্ধানের ফলাফলের তালিকায় সহজ এবং বর্ণনামূলক লেবেল বা শিরোনাম দেওয়া যাক
সুতরাং এখানে নামে ক্ষেত্রের ছদ্মনাম হিসেবে মেম্বার নামে এবং ফোন ক্ষেত্রের ছদ্মনাম হিসেবে ফোন নাম্বার দেওয়া যেতে পারে
তাহলে এই দুই টেক্সট বাক্সে নতুন দুটি ছদ্মনাম লিখুন এবং নেক্সট বাটন ক্লিক করুন
এখন আমরা সর্বশেষ ধাপ অর্থাত অষ্টম ধাপে আছি
এখানে এই সহজ প্রশ্ন টির একটা সুন্দর বর্ণনামূলক নাম দেওয়া যাক
এরজন্য নামে ওএফ থে কোয়েরি এর পাশে লিখুন লিস্ট ওএফ এএলএল মেম্বার্স এন্ড ফোন নাম্বারস এখন আপনি উইজার্ড এ আপনার পছন্দ গুলির একটি সংক্ষিপ্তরূপ দেখতে পাচ্ছেন
এরপর আমরা কি করবো160
উপরে ডান দিকে ডিসপ্লে কোয়েরি বিকল্পের উপর ক্লিক করুন এবং ফিনিশ বোতামে ক্লিক করুন
উইজার্ডটি বন্ধ হয়ে গেছে এবং একটি নতুন উইন্ডো খুলে গেছে যার শিরোনাম লিস্ট ওএফ এএলএল মেম্বার্স এন্ড ফোন নাম্বারস লক্ষ্য করুন মেম্বার্স টেবিলে যে চারজন সদস্যর তথ্য ছিল তাদের সকলের নাম ফোন নম্বর সহ দেখা যাচ্ছে
উপরন্তু এই তালিকায় নামগুলি বর্ণমালা অনুসারে ঊর্ধক্রমে সাজানো হয়েছে
সুতরাং আমরা আমাদের প্রথম সহজ প্রশ্ন তৈরী করে ফেলেছি
এখন একটি অনুশীলনী রয়েছে একটি প্রশ্ন তৈরী করুন যেটি সব বই গুলিকে ঊর্ধক্রমে সাজিয়ে তালিকাবদ্ধ করবে
সব ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত করুন
এর নাম দিন লিস্ট ওএফ এএলএল বুকস আইএন থে লাইব্রেরি এখানেই লিবর অফিস বেস এ উইজার্ড ব্যবহার করে প্রশ্ন তৈরী করা সংক্রান্ত এই টিউটোরিয়াল টি সমাপ্ত হল
সংক্ষেপে আমরা শিখেছি কিভাবে160 কোয়েরী উইজার্ড ব্যবহার করে সহজ প্রশ্ন তৈরী করা যায় ক্ষেত্র নির্বাচন ক্ষেত্রগুলি সাজানোর ক্রম নির্ধারণ এবং প্রশ্নে অনুসন্ধানের বৈশিষ্ট বা শর্তাবলী প্রয়োগ করা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
এই প্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়